এই চিত্রে একটি লোক বসে আছে ও চারজন লোক দাঁড়িয়ে আছে।

বসে থাকা লোকটির সামনে রয়েছে একটি কেক ।

একটি বোতল রাখা আছে এই ঘরটির মধ্যে।

এই চিত্রটি হলো একটি সাদা রঙের ঘরের ভেতরে ছবি।

জলের বোতলের সাইডে একটি চেয়ার রাখা রয়েছে।

ঘরটি সাজানো রয়েছে অনেকগুলো টুনি বাল্বের দ্বারা।

সেলুনের ভেতর দিকে পাতা রয়েছে অনেক গুলো চেয়ার ।

বাইকের মধ্যে একজন লোক বসে আছে।

গরুগুলোর পায়ের কাছে একটি বালটি আছে।

এ_টি_এম থেকে টাকা তুলে একটি লোক বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।

গাড়িটির মধ্যে একটি কালো রঙের স্টেয়ারিং লাগানো আছে।

পার্কটির চারদিকে সবুজ গাছপালায় ঘেরা।

ধাবার সামনে চেয়ার নিয়ে দু তিনটে লোক বসে আছে।